তারপর তোমার কি বই কি ইংলিশে না বাংলায়? আমাদের হচ্ছে যে তোমার কয়েকটা math থাকে ওই math গুলো ইংলিশে পুরাটাই।

বাকিগুলো মোটামুটি বাংলায় হয়েছে হ্যাঁ Math না math গুলা পুরাপুরি ইংলিশ থাকে।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 বাহ্ কি ভালো আমাদের জাতীয়র মানে দুইটা থাকে। প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা থাকে ইংলিশেও লেখা থাকে। এখন যে যেটাতে answer করতে পারে মানে কেউ যদি ইংলিশে answer করতে চায়,

পুরোটা english এ answer করতে হবে। যে বাংলায় করতে চায় পুরোটাই বাংলায় answer করতে হবে। হম বুঝতে পারছি ওই যে তুমি বলছো না যে, এইগুলা বাংলাতে বাংলার পাশে আবার additional english এও এই system আছে। ওহ হ্যাঁ হ্যাঁ আমাদের এই system এইটার কথা বলতেছি। তবে বাংলা ছেড়ে তো কেউ আর ইংলিশের দিকে যায় না। না সেইটা যাদের যাদের অভ্যস্ত তারা english এ করে।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

আচ্ছা ঠিকাছে। আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু?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 উম জ্বি আপু আমিও ভালো আছি, তো বলেন আপু আপনার দিন কাল কেমন যাচ্ছে

যতটা ব্যয়বহুল হয়েছে আহ যাদের মাসিক আয় হাজারে, তাদেরও মাসের শেষে টেনে টুনে চলে আর যাদের মাসিক আয় লাখে তাদেরও হিমশিম খেতে হচ্ছে অর্থনৈতিক অবস্থাই দিন দিন এমন হয়ে যাচ্ছে তাহলে আপু ভাবেন যারা আমাদের মত বেকার তাদের কি অবস্থা বর্তমানে, অথচ একটা সম্পূর্ণ এমন ছিল যে পরিবারে একজন মাত্র উপার্জনকারি, এই একজন উপার্জনকারি থাকার সত্তেও আর্থিক সচ্ছলতার সাথেই তারা চলতে পারত হ্যাঁ, কারন তখন জীবন যাত্রার মান আহ চাহিদা খরচ বর্তমানের মতো ছিলোনা তা একদম আপু এখন বর্তমান অবস্থা এমন যে হোক পাঁচ বছর এর বাচ্চা হোক পঞ্চাশ বছর এর বৃদ্ধ, সবার সমস্যা এক জায়গায় সমস্যা এক টাই অর্থসংক্রান্ত আবার এই সমস্যা সমাধানের উপায় কি?

অর্থ বলতে গেলে এই একটা অসুখী প্রতিযোগিতার মধ্যে দিয়েই যাচ্ছি

অর্থ প্রয়োজন যার কাছে যত অর্থ তার জীবন মান তত ভালো যে জিনিসের আহ আকার আকৃতি আছে, পরিমাপ করা যাচ্ছে সেই জিনিসেরও অর্থমূল্য রয়েছে আর অদৃশমান জিনিস তারও অর্থ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 বহির বিশ্বের কাছে বা বলার মতো আমাদের অর্থনীতি নিয়ে বড়ো মুখ করে অনেককিছু আছে আহ যেমন বাংলাদেশি অর্থনীতি বিশ্বের মধ্যে ঊনত্রিশতম, ক্রয় ক্ষমতার ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় দিত্বিয় বাংলাদেশে গত একদশক আহ ছয় point তিন শতাংশ রেখেছে উন্নয়নশীল অর্থনীতি উম মাথা পিছু GDP যার চার হাজার ছয়শো মার্কিন ডলার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 উম সাত কোটি নয় হাজার তিনশো তিপ্পান্ন জন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 বলার মতো থাকে তো বাংলাদেশের অর্থনীতি আসলে উন্নত আমরা দিন দিন আমাদের আহ অর্থনীতি উন্নতি হচ্ছে আহ কিন্তু সে অর্থনৈতিক আহ উন্নয়ন বলো অর্থনৈতিক যে সমৃদ্ধি বলো তা কি জনগণের পর্যন্ত পৌঁছেছে? হ্যাঁ আমার তা মনে হয়না যেমন ধরেন আমার দেশের অর্থনীতি কিন্তু বলতে গেলে কৃষি থেকে উৎপাদন গত শিল্পে দিন দিন গ~ বদলাচ্ছে এর বড়ো একটা অংশ বা তৈরী শিল্প থেকে আসলে বাঙলা তে একটা নিম্ন মধ্য আয়ের উন্নয়নশীল অর্থনীতি রয়েছে বার্ষিক পরিবৃদ্ধি, পরিব্যাক্ত দারিদ্র আয় বন্টন অসমতা এখন নানান সমস্যা দেখতেই পাচ্ছি কিন্তু একসময় এমনও ছিল যে শুধুমাত্র পাট তক্তা নিয়ে দেশের অধিকাংশ বৈদেশিক মুদ্রা আয় করতো কিন্তু আ~ দি দিন এর জনপ্রিয়তা তো কমছেই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

নারী শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে এবং যেটা হয়তো বিশ্ব দরবারে তুলে ধরা হচ্ছে নারী উন্নয়ন হিসাবে আহ উম যে তার কতখানি কা~ অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ তারা প্রত্যেকে আর্থিক আহ মূল্য পায় তাদের শ্রমের আহ তারা billion dollar আর উম রাজস্য নিয়ে আসছে বাংলাদেশে এসমস্ত কথা হয়তো আমি শুনেছি বা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 তাদের মাথা পিছু আয় কত তাদের যে মাথা পিছু আয় তা কি তাদের জীবন যাপন এ কোনো সমৃদ্ধি এনেছে? না কি তারা যখন আয় করতোনা আহ তারা যখন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

বলেছেন যেমন যদি কিছু কথা বলি দিয়ে হয়তো চোদ্দোশো হবে বাংলাদেশের চর্ম শক্তি উন্নয়ন ছিল অংশগ্রহণ ছিল আটান্ন শতাংশ এই কিছু সময়ের প্রায় তিন চতুথাংশের বেশি মহিলা বৃদ্ধি পাচ্ছে আহ কিন্তু স~ এই ক্ষেত্রগুলোয় বেশিরভাগ অর্থই প্রদান করা হয় কিন্তু উম মজুরির পার্থক্য তারপর কাজের সুবিধা এসবের কারণে মহিলা শুধু পুরুষের তুলনায় খুব আলাদা কাজের পরিস্থিতি অনুভব করেন আহ একই মজুরির জন্য হয়তো পুরুষের যা বেতন তার তুলনায় মহিলাদের মজুরি কম সেই হিসাব মতে প্রায় Point five percent বেতনটা কম দেওয়া হয় এইসব কর্মশক্তি নাইবা কোথাও উন্নয়নের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা খুবই কম

যদি উম নারী উন্নয়নের কথা আসে তো এক্ষেত্রে উম নারীর আর্থিক উন্নয়ন যদি বলা যায় তো হ্যাঁ যারা উম আহ খুবই আহ উচ্চ~

কাজ করছে আহ যদি উম বলা যায় যে বাংলাদেশের আহ সর্বোচ্চ ক্ষমতাধর যে পদটি সেটি তো আহ নারীর আহ তো এক্ষেত্রে হয়তো নারী উন্নয়ন এর কথা বলা যায় বা উম নারী উন্নয়নের জায়গা এগুলো কিন্তু আসলে যখন এটা প্রান্তিক অঞ্চলে চলে যায় বা ওই শ্রমজীবী নারীদের কাছে আহ আর্থিক উন্নয়নের কথাটা বলা হয় আমি ব্যক্তি গত ভাবে মনে করি যে না তাদের সেইভাবে আর্থিক উন্নয়ন হয়নি শুধু তাদেরই নয় আহ বাংলাদেশে উম যে আহ বাংলাদেশে সামগ্রিক আহ উন্নয়ন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 ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে যারা মধ্যবিত্ত পর্যায়ে আছে তারা নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছে আর যারা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে রয়েছে তারা একেবারে নিম্নবিত্ত হয়ে যাবে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 আমার উম হয়তো এক্ষেত্রে কিছু চেষ্টা করতে পারি পুরোপুরি আসলে অতীতের মতো চাইলেও সম্ভব না হম তাও বলা যায় হ তাহলে আপু কি করতে পারি আমরা এই নিয়ে? প্রথমে তো আমাদের আহ প্রত্যেককে কৃষি কাজ করতে হবে উম তাহলে আমরা কৃষির মূল্য বুঝতে পারবো

কেউ গবাদি পশু চাষ করতো গৃহপালিত পাখি নিজস্সো পুকুরের মাছ দিয়ে পরিবারের

পত্র গাড়িতে চলাচল বুঝি এসবের থেকে বের হয়ে আস্তে হবে AC প্রচলন না করে গাছ লাগিয়ে তাকে ঠিক ভাবে আবহাওয়ার পরিবর্তন করা যানবাহনের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

তা তো অব্যশই আছে উম বর্তমানে যে বহুতল ভবন যেখানে একই সাথে অনেক মানুষ বসবাস করতে পারে বহুতল ভবন না হলে ওই যায়~ একই জায়গায় স্বল্প কিছু মানুষ বসবাস করতে পারবে, এটাতো খুবই জরুরি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

যা বলেন আপু তা তো বেশ follow করতে সময় সাপেক্ষ ব্যাপার, তা একজনের চেষ্টায় পরিবর্তন সম্ভব নয় তা বর্তমান অর্থ নিয়ে আর কি উপায় আছে যা follow আর্থিক দুর্দশা সামলানো যায়

তো আর কি আহ বেশ জনপ্রিয় জীবন ব্যবস্থা যেখানে আমরা আহ আমাদের আয়ের পঞ্চাশ ভাগ একেবারে আমাদের মৌলিক প্রয়োজনে খরচ করবো তিরিশ ভাগ আমরা কি পছন্দ আমাদের আহ ইচ্ছা সেক্ষেত্রে খরচ করবো আর আমাদের আয়ের বিশ ভাগ আমরা হচ্ছে আমাদের ভবিষতের saving হিসাবে রেখে দেব যাতে ভবিষ্যতে কোনো ধরণের আর্থিক আহ বিপর্যয়ে পড়লে আমরা সেই অর্থ কাজে লাগাতে পারি এটা যে শুধুমাত্র উম যাদের সচ্ছল অবস্থা তাদের জন্য নয় বা অসচ্ছল তাদের জন্যও নয় এটা প্রত্যেকেরই উচিত মানে নির্দিষ্ট পরিমান অর্থ যতই যে ভাবে হোক আহ সঞ্চয় করা ফলে আমাদের ভবিষতের একটা যে আকস্মিক আহ দুর্ঘটনা যে কোনো কিছু তে আমরা বেশ ভালো নিশ্চিন্ত থাকতে পারি ধন্যবাদ আপু অনেক কিছু জানলাম আমাদের এরকম কিছু rules follow করা উচিত নাহলে হয়তো সামনে যে অবস্থা হবে ভেবেই ভয় লাগছে হ্যাঁ তা তো অবশ্যই আজকে যা শুধু আলোচনার ভিতরেই সীমাবদ্ধ তো থাকলেই চলবে না আহ যার যে যা জানে পারি আহ তাই চেষ্টা করবো যে আহ হ্যাঁ নিজের প্রয়োজনের আহ উম তার কেই বেশি মুখ্য চাহিদা

আচ্ছা আপু তাহলে আজকের মতো আসি সালাম ওয়ালাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন শুভ সন্ধ্যা আমি অপরূপা সেন, একটা ছোট্ট বিরতির পর আমি আবারো আমার আলোচনা ফিরে এলাম। mister রাহুল করের সাথে আমার আজকের আহ আলোচনার বিষয় ছিল education বা শিক্ষা তো, education বা শিক্ষার খেত, এতে আমি এখন বলবো যে, education যে educational app গুলো এখন মানে আমাদের বিভিন্ন ইয়ের মাধ্যমে মানে company যেগুলো educational app গুলো যে এই করছে। সেগুলোতে মানে কি আমরা ভালো? কিংবা কি খারাপ হচ্ছে? সেগুলো উম আমাদের মানে আমাদের উপর কি? মানে আহ মানে বাচ্চাদের উপরে যে কি এ পড়ছে? সেগুলো আমি একটু mister রাহুল করের থেকে জানতে চাইবো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 খুব সুন্দর প্রশ্ন যে আজকাল আমরা দেখতে পাচ্ছি চারপাশে বিভিন্ন ধরণের educational app. যেগুলো বিভিন্ন company রা তাদের business purpose এ তৈরী করছে শিক্ষাটাকে একটা তারা business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 জিনিসগুলোকে খুব সুন্দর ভাবে present করা হচ্ছে

হুম হুম দেখেছি যেমন হ্যাঁ তো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

তো এটাতে সুবিধা কি হচ্ছে? এটাতে তোমার সুবিধা হচ্ছে এরকম অনেকটা যে, audio visually যখন বাচ্চারা কোনো একটা জিনিস দেখছে, ধরো কোনো একটা জিনিস বইতে বলছে আম তো আমটাকে এমনিতে যখন আমটাকে বাচ্চারা কি মনে কি ভাবে মনে রাখছে? আ ম আ একটা শব্দ আর ম একটা শব্দ বা আ একটা ছবি ম একটা ছবি। এইভাবে বাচ্চারা কিন্তু আমটাকে মনে রাখছে। কিন্তু যখনি আমরা দেখছি যে ধরো জিনিসটা audio visually আরে এই জিনিসটা এটা তো আমাদের বাড়ির পাশেই গাছ আছে, এটার নাম আম ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো বাচ্চারা কিন্তু খুব সহজেই জিনিসটাকে relate করতে পারছে তাদের চারপাশের পরিস্থিতির সঙ্গে তারা কিন্তু খুব সহজেই relate করতে পারছে। এবং যখনই relate করতে পারছে তখন কিন্তু তাদের acceptance বেড়ে যাচ্ছে জিনিসটার প্রতি। অর্থাৎ তারা কিন্তু খুব সহজেই জিনিসটাকে আত্মস্থ করে ফেলতে পারছে। কারণ তারা এই জিনিসগুলোকে বহুবার দেখেছে, শুধু নাম জানতো না।

তো এটা একটা খুবই ভালো দিক হচ্ছে। audio visually present করা হচ্ছে তাদের কাছে কিন্তু এটার যেমন ভালো দিক আছে, তেমনই একটা খারাপ দিকও আছে।

সেটা হচ্ছে অনেকটা এরকম যে, বাচ্চাদের হাতে ফোন চলে আসছে। এবং যখনি ফোন চলে আসছে, তখন কিন্তু তাদের মধ্যে যে খোঁজার tendency সেই খোঁজার tendency কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তুমি খেয়াল করে দেখেছো কি? যে আমরা হ্যাঁ আমি বাচ্চাদের আমরা যখন ছোট ছিলাম আমরা যতটা কোনো একটা জিনিসকে খুঁজতাম যতটা ধৈর্য ধরে, এখনকার বাচ্চারা কিন্তু ততটা ধৈর্য ধরে খুঁজছে না।

বাচ্চাদের আমরা যখন ছোট ছিলাম আমরা যতটা কোনো একটা জিনিসকে খুঁজতাম যতটা ধৈর্য ধরে, এখনকার বাচ্চারা কিন্তু ততটা ধৈর্য ধরে খুঁজছে না।

হম অল্প হ্যাঁ অল্পতেই তারা অধৈর্য হয়ে যায়। যেহেতু তারা মানে হাতের কাছে সবটা পেয়ে যাচ্ছে না, আমরা তো হাতের কাছে সবটা পেতাম না। ঐজন্য আমরা সেটার জন্য চেষ্টা করতাম।

তারা কিন্তু mobile এর misuse করছে এইভাবে, তার বিভিন্ন ধরণের video game খেলছে। বা কোনো কোনো ক্ষেত্রে তারা social media use করছে। তো আমরা জানি যে social media বাচ্চাদেরকে খুবই addicted করে বাচ্চাদেরকে খুবই আকর্ষণ করে এবং একটা সময় সেটা তাদের কাছে নেশায় পরিণত হয় তো এটা একটা দিক যে বাচ্চারা কিন্তু নিয়ন্ত্রিত ব্যবহার করতে পারছে না। আমরা বড়োরা চেষ্টা করেও অনেক সময় নিয়ন্ত্রিত ব্যবহার করতে পারিনা।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

আচ্ছা আচ্ছা হম এটা তো একদমই আমি এটাই বলতে চাইছিলাম তো এটা একটা দিক যে, বাচ্চাদের কিন্তু বিকৃতি তৈরী হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে, এই তৃতীয় point আমার এটা রাখবো যে, তাদের মানসিকতা change হচ্ছে। মানসিকতা কি ধরণের change হচ্ছে? তারা কিন্তু অনেক বেশি aggressive হয়ে যাচ্ছে। কারণ আমাদের যখন আমরা একটানা একটা জিনিসে মানে আরকি প্রয়োজনের অতিরিক্ত focus লাগাই। তখন আমাদের কিন্তু মাথার মধ্যে সেই জিনিসটা একটা ক্ষতিকারক প্রভাব ফেলে এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে, তাদের কিন্তু একটা aggressive ভাব থাকে। তার অন্যতম কারণ হিসেবে আমরা বলতে পারি video game. কিন্তু video game ছাড়াও কেউ যদি video game নাও খেলে, তবুও কিন্তু আমরা দেখতে পাই যে, তারমধ্যে একটা aggressive tendency কিন্তু তৈরী হচ্ছে।

তারমধ্যে ধৈর্য কমে যাচ্ছে এবং তার মানসিকতার মধ্যে একটা aggression এসে যাচ্ছে এটা কিন্তু একটা খুব খারাপ দিক। হম আর video game ছাড়াও তোমার ধরো না বিভিন্ন ধরণের cartoon show আছে। তারপরে অনেককিছু আছে যেমন, আহ এখন মানে অনেক উম video গুলো যেগুলো Normaly video game গুলো কিভাবে active করতে হয়? কিংবা কিভাবে control করতে হয়? হম হম ওরা এইসবের মধ্যেই বেশি interest টা দেখায়। হম আরেকটা খুব বড় point তুলে ধরলে সেটা হচ্ছে cartoon cartoon আমা~ আমাদের কি দেয়? cartoon আমাদের দেয় হচ্ছে সাময়িক আনন্দ কিন্তু এই সাময়িক আনন্দটা আমাদের অনেকটা সময় নষ্ট করে দেয়। আমরা কখন হাসি? আমরা যখন সামনে দেখি বোকা বোকা কিছু কিছু জিনিস হচ্ছে, তখন আমরা কিন্তু হাসি আনন্দ পাই তো সেই সমস্ত বোকা বোকা জিনিসের পিছনে আমরা কিন্তু অনেক time নষ্ট করে ফেলি। এবং ultimately আমাদের যেটা কার্যকরী সময় সেটা কিন্তু কমে যায় আমাদের সকলের হাতেই তো চব্বিশ ঘন্টা time আছে তাইনা?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

এই social media বলছি, এটা হচ্ছে যে তোমার educational app educational app যেমন একদিকে ভালো তেমন অন্যদিকে যদি এটা সঠিক নিয়ন্ত্রণ না হয় তাহলে কিন্তু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 হম নিশ্চই কারণ এইগুলো এইগুলো যদি use ও তারা করে যেন তারা সঠিক ব্যবহারটা করায়। এটাই মানে এটা mainly দেখতে হবে যে তারা যেন

আমিতো এটাই বলবো।

একদম আচ্ছা এক্ষেত্রে তুমি কি বলতে চাও যে, এই এই social media কিভাবে use করবে? বা ফোন কিভাবে use করবে? সেটার উপরেও কিছু শিক্ষা হওয়া উচিত। হ্যাঁ নিশ্চই হওয়া উচিত হম একদম। কারণ তুমি দেখো না ধরো suppose আমি তোমায় বলছি যে, আমরা একটা দেখলাম যে কোনো একটা বাচ্চারা online class শেষ হচ্ছে।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 ধরো তার class টা ছেড়ে দি কিংবা সে তার মানে পড়াশোনাটা বাদ দিয়ে তার অন্য কিছুর দিকে মনটা যাচ্ছে। কেন যাবে? সে যেহেতু ফোনটা আমি use করছি পড়াশোনার জন্য। আমি পড়াশোনার বাইরে এইসব জিনিসগুলো হতে কেন concentrate করবো। আমার যদি খেলার হয় আমি বাইরে গিয়ে

আচ্ছা এই education যখন থেকে online হয়ে গেছে বা যখন থেকে এই digital ভাব টা এসেছে education এর উপর তখন কি ইয়ে আমরা একটা জিনিস তুমি কি খেয়াল করেছো? যে বাচ্চারা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

এটা কিন্তু একদমই কমে গেছে, এটা কি তুমি খেয়াল করেছো? হ্যাঁ আমি খেয়াল করেছি, কারণ উম তুমি দেখো না এখন বাচ্চা দের তুমি যদি বলো বাইরে গিয়ে খেলতে তারা বলবে না না ঠিকাছে আমি ফোনে একটু game খেলেনি। নাহলে একটু ফোনে একটা এই cartoon show দেখেনি। মানে ওরা আগে খেলতে নিচে যাওয়ার আগে infact আর যদি এরকম কেউ হয়োনা যে দু একজন ধরো খেলতে চাইছে। তারা একা গিয়ে কার সাথে খেলবে? বাকিরা তো খেলছে না না? বাকিরা তো ফোনের মধ্যে ঢুকে যায়। এরকম তো এখন কোনো বাচ্চা নেই যে, ফোনের প্রতি interest তার নেই। কিংবা সে বাড়িতে ফোন পায় না। কারণ এখন তো main process ই তো হয়ে যাচ্ছে online class. এইগুলোর জন্য মানে সে ফোনের সাথে attach থাকছেই। Class এর বাইরে ধরো class off হয়ে গেলো, বাড়ির লোকে দেখলো না। কিংবা কেউ notice করলো না, সে এই ফোন নিয়ে সে মানে class বাদ দিয়ে অন্য কিছুর একটা ঢুকে গেলো। হম হম কোনো game কিংবা কোনো এই কিছু video দেখা অন্য কিছু করা। এর জন্যই মানে তার interest টা বাইরের খেলাতে থাকেই না। একদম একদম এ বিষয়ে আমিও একমত। যে বাচ্চারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বাইরের খেলা বা শারীরিক পরিশ্রম যেটা সেই শারীরিক পরিশ্রম থেকে কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছে। হম একদমই মানে খেলাধুলাটা তো শুধু time pass করার জন্য নয়। যে আমার একটু time কাটানো। এরফলে তাদের নিজেদের স্বাস্থ ভালো থাকে। নিজেদের

বলো তুমি continue করো। হম হ্যাঁ মানে ধরো উম সে খেলাধুলা করছে ধরতে তার পক্ষে তো রোজ রোজ এই কোনোকিছু exercise কিংবা কোনোকিছুর মধ্যে আমরা মানে ছোট থেকে তাদেরকে দিয়ে দিতে পারিনা না? এই খেলাধুলার মাধ্যমেই তো তাদের উম শরীরের এ যে শরীরই বলো নিজের রোজের এই এই জিনিসগুলো continue হতে থাকে। একটু একটা বাচ্চা যদি দু এক ঘন্টা দৌড়া দৌড়ি গিয়ে খেলে সেটা তো তার শরীরের পক্ষে ভালো। তার নিজের মানে

হম হম একদম একদম হজমশক্তি বৃদ্ধি করে। আমরা দেখেছি যে, আহ আমাদের যখন আরকি শারীরিক পরিশ্রম হয়, তখন আমাদের blood flow বেড়ে যায়। আর blood flow যখনি বাড়ে তখন শরীরের মানে আরকি প্রত্যেকটা তন্ত্র বা প্রত্যেকটা অঙ্গ সতেজ হয়ে যায়। যার ফলে তারা সঠিক ভাবে কাজ করে। যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকাল বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরণের রোগ হচ্ছে যেগুলো কিন্তু normal exercise এর মাধ্যমে solution করা যায় তুমি কি খেয়াল করছো সেটা?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 এই time এ এখন বাচ্চাদের main যেটা problem হচ্ছে সেটা হচ্ছে সর্দি কাশি কিংবা শ্বাসকষ্ট। হম হম তুমি স্বাসকষ্টর main ই জিনিস হলো তোমায় exercise করতে হবে, নাহলে তোমায় সাঁতার শিখতে হবে, নাহলে একটু দৌড় ঝাঁপ করতে হবে, নাহলে এটা কোনোদিন কমবে না।

মানে বয়স টা বেশি হয়ে যায় এই জিনিসটা তোমার stay করে যাবে না? ঐজন্যই main এখন বাচ্চাদের এই ফোন থেকে কিংবা এই বিভিন্ন ধরণের এই গুলো থেকে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 নিজেদের খেলার time টা একটু মানে এ করে দিলে fixed করে দিলে যে, হ্যাঁ এই থেকে এই time টা তারা খেলাধুলা করবে তারপরে এসে তারা পড়তে বসবে কিংবা যাইহোক করবে আর যেটুকুনই ফোনের মধ্যে ধরো সে আহ ধরো কোনো educational app কিংবা কোনোকিছু audio visual কিংবা video visual যেটাই হোক। সে সেটা দিয়ে যেটাই use করুক না কেন? যেন সে সেটার উম তার মা বাবার guidance এই থাকে। যে হ্যাঁ তাকে একা যেন ছেড়ে দেওয়া না হয়।

হম খুব ভালো point একটা। যে হম guidance কারণ আমরা জানি যে বাচ্চারা কিন্তু মানে অনেকটা মাটির তালের মতো।